এই সবিটির মইধ্যে একটা দুকান গরের মত দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে কয়েকজন শিল্পী তাদের হাতে কী যেন লাল মোমবাতি জ্বালিয়ে কী যেন করিতেসে।

এই সবিটির মইধ্যে একটা বিল্ডিংয়ের ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এই বিল্ডিংগে বড় বড় দুইটা লাইটও লাগানো রয়েছে এবং কয়েকটি ফ্যানও লাগানো রয়েছে।

এই ছবিটিরতে একটি ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে একটি ঘরের ভেতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্চে ।

এই সোবিটিতে একটি পুজাপাঠ করার দৃশ্য দেখতে পাওয়া যাচচে।

এই সবিটির মইধ্যে একটা দোকানের দৃশ্য দেখতে পাওয়া যা--